দেখা যাচ্ছে সাইডের মধ্যে বাড়িও একটা দেখা যাচ্ছে।

সুস্থভাবে বলটে পারবো না।

এ করতে পারে আরো বিছানা বানাইতে পারে জানালা বানাইতে পারে সি টেবিল চেয়ার বানাইতে পারে আলমারি বানাইতে পারে।

সব কিছু একদম নানা রকম জিনিস তৈরি করতে পারে এই গাছ দিয়া।

এখানে একতা মানে ঘর দেখা যাইতেসে।

মৃদাঙ্গা লেখা আসে ওখানে।

অনেকগুলা শার্ট আছে নানান কালারের শার্ট ।

সবটি বলা মুশকিল কিন্তু যতটুক--

বুনোভাবে দুটাই দেখা যাক এখানে।

আর তা দুই কালার আসে রেড ।

সুন্দর আসে কিন্তু ওই নীচের--।

এহানে একটা বাড়ি দেখা যাচ্ছে।

ওয়ালও দেখা যাচ্ছে এখানে।

অনেকগুলা মানুষ কাজ করছে।

গির্জা ঘর দেখা যাচ্ছে।

বিরাট বড়ো একটা গাস আছে।

জানিনা কিন্তু অনেকগুলা মানুষ আছে।

বড় বড় বিল্ডিং বাড়ি আছে।

দুইটা তিনটা আছে এখানে এখানে লোক বহুত জন এসে পড়েছে।

এখানে দেখা যাচ্ছে যে--

ইস্কুলের ছাত্র দেখা যাচ্ছে।

বহুতজন আসে স্কুলে ছাত্র।

মানুষ আছে একটি ড্রাইভার --

এখানে বহুতজন মানুষ আছে এবং সামনেও আছে।

এখানে একতা ঘড়িও আছে মানুষের মধ্যে হাতে।

মিস্তরি হি এরা দুজন মিস্ত্রি।

স্টারলিংয়ের ডানদিকে বাড়ি আছে দুই তিনটা দেখা যায়।

আর দেখা যাচ্ছে আপেল।